আপনাদের আবার স্বাগত in tutorial আমরা dowhile loop শিখবো
এটিকে dowhile statement do বলা you আপনি চাইলে একে loop বা statement বলতে পারেন
এর ভিত্তি while লুপের সমান যদিও condition লুপের শেষে যাচাই করা হয় নাকি শুরুতে
আমাদের কাছে do আছে block তরঙ্গায়িত বন্ধনীতে এবং শেষে while আছে তারপর condition এখানে আছে তাই এটি হল শর্ত
এখন আমি একটি ছোট program লিখতে যাচ্ছিআমি প্রতিবার সংখ্যা বৃদ্ধি করতে চাই এবং প্রতিটি রেখায় echo হোক যেমনকি আমি আমার while loop করেছি
এখন শর্তযখন সংখ্যা 10 a পৌছায় আমি চাই যে নেম নামক একটি ভ্যারিয়েবল অন্য name বদলে যাক যেখানে loop সমাপ্ত হয়ে যাবে
আমি শুরু করার জন্য num = 1 লিখবো
তারপর আমি my name is alex লিখবো
লুপের শর্ত the আমি চাই the হলwhile the name = alex
যতক্ষণ নেম = alex এটি loop করবে তাই কোথাও আমাদের নির্দিষ্ট শর্ত বলার প্রয়োজননেম billy তে বদলে দিন এবং তারপর loop এগোবে না কারণ নেম এখন alex সমান নয়
এখন আমরা do লুপের ভিতরে একটি if statement অন্তর্ভুক্ত করবো মনে রাখবেন আপনি রাখতে পারেন
এখন আমরা যা লিখছি তা হল do
প্রথমত সংখ্যার মান echo করুন
রেখাকে break করার জন্য আপনি এটিকে একটি ছোট html code সাথে যোগ করতে পারেন
এখানে আমি num ++ লিখবো যা num + 1 এর সমান
তারপর আমার if statementif num is greater than or equal to 10 then no echo যদি num 10 এর then বড় বা সমান হয় then echo হয় no
আমি name বদলে billy করতে চাই
সংক্ষিপ্তবৃত্তি করি আমি এখানে তরঙ্গায়িত বন্ধনী ব্যবহার করছি না কারণ আমার কাছে একটি রেখার code আছে যা if স্টেটমেন্টের পরে ব্লকের মধ্যে নিস্পাদিত করা দরকার
অতএব আমার শুধু একটি রেখার code দরকার কারণ এটি পরিষ্কার দেখায়
তাই আমি so করেছি so সংক্ষিপ্তবৃত্তি করি আমি সংখ্যাকে 1 রেখেছি
এটি আমার সংখ্যা ভ্যারিয়েবল এটি বৃদ্ধি করতে পারে এবং প্রয়োগকর্তার সামনে প্রদর্শন করতে পারে
আমি আমার name alex স্থাপন করে রেখেছি
আমরা do শুরু করি
name এখনও alex
এখানে কোনো শর্ত নেই তাই এটি নির্বিশেষে রান করবে
সুতরাং আমরা সংখ্যাকে echo করছি so হল 1
আমরা একে 1 থেকে বাড়াচ্ছি যা 2 we সমান হবে
এখন আমরা বলবো যদি সংখ্যা যা বর্তমানে 210 এর থেকে বড় বা সমান যা এটি নয় তারপর এর মাধ্যমে অবিরত রাখুন
এটি নয় তাই এটি ছেড়ে দিন এটি বলবে name = alex এবং পুনরায় উপরে যায়
that এখনও 2 হবে এর means loop code এই block আটকে আছে
এটি 2 echo করবে
এটি এক জুড়বে এবং বলুন 3
এবং তারপর এটি বলবে 3 কি 10 এর থেকে বড় বা সমান
এখন এটি নেই সুতরাং name billy তে বদলায় no এর পরিবর্তে এটি আমাদের বাকি code চালু রাখবে
name এখনও alex
সুতরাং loop চালু থাকবে in ক্ষেত্রে এটি 10 পর্যন্ত পৌছানো পর্যন্ত চলবে কিন্তু 9 প্রয়োগকর্তার জন্য echoed হবে
এখন num 10 হয়ে যাবে
if শর্ত সঠিক হবে
name billy স্থাপন করি এবং while শর্তে the alex সমান হয় the তাই while loop থেমে যাবে এবং নীচে এখানে code চালু থাকবে
এই code নির্বাহ করি আমাদের লুপ করি এটিতে টিপি
তাই আমরা 1 2 3 থেকে 9 পর্যন্ত সব পেয়ে গেছি
স্পষ্টরূপে আমাদের শর্ত পূরণ হয়েছে আমাদের name billy তে বদলে গেছে আমাদের name আর alex সমান নয়
সুতরাং আমাদের loop এখানে থেমে গেছে
এখন if কে 11 তে বদলে দিন বা num কে 0 তে বদলাতে পারেন
এখন এটি কাজ করবে now এবং আপনি দেখবেন কেন
আমরা 0 থেকে 9 পর্যন্ত পেয়েছি
এর কারণ আপনার শুরুর সংখ্যা
এটি কি করবে যে যেমন আমি আগে বলেছি এটি বর্তমানের সংখ্যাকে echo করবে তারপর তাতে 1 এর বৃদ্ধি করে বদলে দেবে এবং তারপর এটি এর if statement তুলনা করবে
সুতরাং আপনি তুলনা করছেন so আপনি দেখতে পারেন
যদি এটি 11 তে বদলে দিন 11 এর সাথে এর তুলনা করবেন তারপর একে billy তে বদলাবেন এবং এই loop থেমে যাবে
আমরা কখনো 11 we মান দেখতে পারি না এটি শুধু একটি অভ্যন্তরীণ তুলনা
যদি এটি refresh করি আমরা দেখতে পারি যে এখন এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে
that মূলত dowhile loop যদিও that অনেকটা একই যখন আপনি programming তর্কের রূপে দেখেন তখন dowhile loop while লুপের তুলনায় অধিক উপযোগী হয় কিছু ক্ষেত্রে হতে পারে that অধিক উপযোগী
সুতরাং অনুশীলন করুন এবং কিছু মান লিখুন এছাড়া আমি যে program বানিয়েছি so পুনঃ বানানোর চেষ্টা করুন
খুব শীঘ্রই লুপ্সের উপর আরো tutorials হবে তাই দেখতে থাকুন
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি